এই ফটোটা টায়এক ফুলের বাগিচার ফটো বটে।

অনেক বড় বড় পাথর আছে আর সাইড সাইড অনেক গাছ লাগা আছে ।

এই ফোটো -টা এক কোনো মলের ফটো বটেএকজন মল টাই |

তুম ঘর ট খুব পূর্ণা দেখাচ্ছে | লেকিন ঘর ট অনেক ভালো দেখাচ্ছে ।

দু দুটো বাস এক কালার -এর রাখা আছে | ওআর সাইড একটা সাদা রকমের বাস রাখা আছে | আবার বাস -এর সাইড -এ অনেক ঘর বোনা আছে বড় বড় ।

আর ওআর সাইড -এ একটা সাদা কালারের -এর ঘরে ওপরে লেখা আইছে ।

হাওয়াই আড্ডা এতো এ হাওয়াই আড্ডার ফটো বটে।

উহার ঘরটর সাইডে সাইডে অনেক গাছ দিয়া আছে যেরকম খ- খ- খজুর গাছ আর অনেক প্রকারের গাছ লাগা আছে। উহার সাইড - এ একটা কালা রকমের ট্যাংকি আর উহার স- সামনে একটা --

এই ফোটো টোয় এক সমুদ্রের ফটো বটে। যাহা একটা কুল মত বোনা পরা আছে।

যাহা দুটা আদমি বোটিং করছে ।

আর্চাকে এই নদীরে উ উপরে খুব বড় বড় ঘর বোনা আছে খুব কাছে ফুল লাগায়েছে।